তার একটি সামনে গাড়ি রাখা রয়েছে এবং সে সেই গাড়িতে কাজ করছে এবং কিছু মেশিন হাতে নিয়ে সেইখানে পরিষ্কার করছে এবং গাড়ির সামনের বনেট -টি উঁচু করে তোলা আছে ।

এডিট করা হয়ে গেছে বলে ছবিটি ঠিকঠাক ভাবে ফুটে উঠছে না।

একটি পাহাড়ের নিচের ঝর্ণার সামনে।

এবং মাঠের আশেপাশে খুব বড় বড় গাছ আছে এবং চারিদিকে গাছ দিয়ে ঘেরা।

অনেক মানুষ বসে আছে এবং সেখানে কিছুজন হাতে বই নিয়ে পড়ছে এবং সেখানে মাইক ও লাগানো রয়েছে এবং মাইকে একজন মানুষ কথা ও বলছে।

একটি গোলাপি রঙের পর্দা টানানো রয়েছে এবং রুমটির ওপরে বোর্ডের মধ্যে লেখা আছে সেটি কি--

সেখানে এনজয় করছে এবং সেই রুমের মধ্যে অনেক কালারিং বেলুন দিয়ে সাজানো হয়েছে এবং সেখানে কিছু অন্য ধরণের চেয়ার -ও রাখা রয়েছে।

এবং ওপরে আলোর ঝুমুর রয়েছে।

আছে এবং ঘরের সামনে একটি সিঁড়ি রয়েছে এবং সেই ঘরের মধ্যে একটি উঠোন ও রয়েছে। উঠোনের মধ্যে একটি ছেলে দাঁড়িয়ে --